যেটা আপনি বলবেন করাচ্ছেন বা

অ্যাঁ দেখুন অ্যাঁ এটা তো এর আছে তারপরে আমাদের কাছে অনেক রয়েছে তো ওখানে আমরা কিছু অ্যাঁ এবং আর ছাড়া অন্যকিছু আমরা কি করতে পারি যে মানে অ্যাঁ কারোর জ্বর আছে বা শরির খারাপ আছে ওদের কে আমরা বলেছি তারা যাতে না বের হয় বা ঘরেই আর কি হ্যাঁ, এক কাজ আপনি করতে পারবেন যেটা হচ্ছে যাদের এরকম মনে হচ্ছে তাদের শরির খারাপ মনে হচ্ছে বা আপনি আপনি একটা কাজ করতে পারবেন আপনি একটা অ্যাঁ সবাই কে বলতে পারবেন কি যারা যারা চৌদ্দ দিনের মধ্যে করেছে অ্যাঁ যাদের ওতা ওদের কে বলবেন একটু করতে বলবেন আর সব সময় একটু মাক্স পরে রাখবেন আর আপনারা করবেন তারপরে যদি হয় তাহলে বিল্ডিং আর যতো শিড়ি-ফিড়ি যতো আছে সবটা কে করবেন আর ওটা করতে পারবেন আর যার এরকম মনে হচ্ছে কি আমার জ্বর হচ্ছে বা আমার গলাই ব্যাথা হচ্ছে বা আমার যেটা যেটা হলো গলা ব্যাথা অ্যাঁ গাঁয়ে ব্যাথা অ্যাঁ কম জোরি লাগা তারপরে মাথা মাথাই ব্যাথা না আর আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর খেতে পারছে না তো ঐসব যদি ওরকম কারোর কিছু যদি থাকে তাহলে আপনি এক কাজ করবেন ওদের কে এক এক থেকে দেড়া সপ্তাহর জন্য করে দেবেন আর দেখবেন আর আর শীঘ্রই আপনি যেটা আছে আপনার অ্যাঁ থেকে যেটা দেওয়া আছে আপনার ওখানে কল করে আপনি অ্যাঁ নিজের জন্য আচ্ছা অ্যাঁ অ্যাঁ আপনি যে এর কথা বললেন সেটা তো বেশ দামিই লাগছে তো আমি মানে সবাই কে জানিয়ে দেবো কিরকম কি ব্যাপ্যার আমার যতদূর মনে হয়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 অ্যাঁ হওয়ার তো ওদেরকে আমরা বলবো অ্যাঁ করে নিতে যাতে অ্যাঁ ওদের থেকে যাতে আর মানে ওখান থেকে আর যাতে না বাড়ে আর কি মানে ব্যাপারটা হ্যাঁ, অবশ্যই অবশ্যই আর আপনি কি আমাদের হাসপাতাল করিয়ে নেবেন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 রুগের যেটা আছে ওরাও থাকে এখানে আর ওদের যদি কিছু হয়ে যায় আমাদেরও অ্যাঁ ওটা নিতে পারে না তো ওটা হচ্ছে কি আমাদের কিছু অ্যাঁ যারা আছে বাজার অ্যাঁ আমদের আছে বা আমাদের আমাদের অ্যাঁ যতো এরা সব আছে এ এরা আপনার গিয়ে আপনার আপনার যতো জন আছে তাদের আপনি করবেন ওদের করিয়ে নেবেন তো আমি যেটা বলছিলাম আপনি কতো জনের করাতে

কুঁড়ি থেকে পঁচিশ জনের তাও আমরা আর একবার দেখে নেবো ওদের সাথে সবার সাথে কথা বলে নেবো যে কত জন আর কি মোটামুটি গোটা পরিবার দুটো পরিবার ওদের সাথে কত জন আর কি অ্যাঁ মানে অ্যাঁ ওদের ক অ্যাঁ মানে কাছা কাছি এসে স্পর্শে এসেছিলো আর তাছাড়া অ্যাঁ যারা কাজ করতো ওদের কে তো অ্যাঁ এখন আসতে মানা করাই হয়েছে ওরা আরো অনেক জনের বাড়িতে কাজ করতো তো এবার ওদের কে ও যদি করাতে হয় আমি আর একবার জিজ্ঞাসা করে নেবো কিন্তু আশা করি কুঁড়ি পঁচিশ জনেরই অ্যাঁ লাগবে আর কি

হ্যাঁ, তো অ্যাঁ যেটা আপনি বলছেন কুঁড়ি থেকে পঁচিশ জন আছে তো আপনি কি বলতে পারবেন যে ঐ কুঁড়ি থেকে পঁচিশ জনের মধ্যে কত জন বৃদ্ধ মানুষ আর কতো জন বাচ্চা আছে বা কেউ অ্যাঁ আমি অ্যাঁ একেবারে তো ঠিকঠাক তো বলতে পারবো না কিন্তু একজন মহিলা একজন দিদি আছে আমাদের এখানে উনি থাকেন অ্যাঁ ওনার উনিতো এমনি সেভাবে বের হননা তাও আমি একবার ওনাকে জিজ্ঞাসা করে নেবো কেননা ওনারা একি ফ্লরে থাকেন আর কি অ্যাঁ তাছাড়া বৃদ্ধ্য মানুষ তো খালি দুজন আছে এ এ এদের মধ্যে আর বাচ্চারা অ্যাঁ বাচ্চারা কয়জন আছে বাচ্চারা মানে পার্কে আমাদের মানে আমাদের পার্ক আছে তো পার্কে আর কি ওরা একটু মানে এসময় মোটামুটি মাক্স পরে আর কি এখানে আছে আছে পাশে আমি সব জাগায় লিখে দিয়েছি তাও আরকি বাচ্চা দের মধ্য থেকে তো একটা ভয় থাকেই অ্যাঁ ঐ আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এক কাজ করবেন আপনি অ্যাঁ য যখন জিজ্ঞেস করবেন সব কিছু জিজ্ঞেস করার পর আম আমাদের নাম্বার যেটা আছে এখানে অ্যাঁ আমাদের এর অ্যাঁ অ্যাঁ তো ঐ এর নিচে আমাদের মেইল আইডি দেওয়া আছে তো ঐ ইমেল আইডিটা আপনি ঐ নাম মেইল করে দেবেন হ্যাঁ নাম গুলো মেইল করে দেবেন তো ঐটা নাম গুলো তার তার করে দেবেন তাহলে একটু বেশি সুবিধা হবে আর তার সাথে আমি যেটা কথা বলছিলাম অ্যাঁ আপনারা অ্যাঁ যদি দেখছেন যদি বেশি বয়স্ক লোক কেউ আছে বা আগে থেকে যাদের কিছু রোগ আছে অ্যাঁ এরকম কেউ যদি মানুষ আছে তো আপনি একটা এও কাজ করতে পারবেন যে আপনি একটা নিতে পারবেন আমাদের আছে যেটা হচ্ছে আচ্ছা অ্যাঁ অ্যাঁ অ্যাঁ একদম শেষেরটা আর একবার বলবেন আমি না ঠিক বুঝতে পারলাম না অ্যাঁ ঠিক হ্যাঁ, আমি বলছি যে অ্যাঁ আপনারা ও নিতে পারবেন আমাদের কাছে

আচ্ছা আচ্ছা তারপর মানে আচ্ছা মানে আপনি বলছেন আমাদের যেই শান্তিনিবাস টা আছে এখানে যারা যারা বয়স্ক আছে বা যাদের রোগ আছে তাদের কে আমরা এর জন্য করে দিতে পারবো

না না না কিছু করছি না আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমরা আপনাদের কে দিয়ে দেবো অ্যাঁ ওদের কোন চাপ নেই আর এর বেশ কিছু সাইট দেখলাম অ্যাঁ ভুলভাল অনেক গুলো রোড়ছে এখন

নেওয়ার আঠাশ দিন পর আপনার হবে ওটার চেয়ে একটু একটু যেটা হয় ওটা চলে আসবে ওটাও আপনার প্যারাসিটা মল খাওয়ার পর ওটাও আপনার চলে যাবে

আর কি মানে অ্যাঁ ওরা বলবে তাহলে আমরা নাম টাম আরকি লিস্ট টিস্ট করে দেবো আর কি যারা বয়স্ক আছে ওদের জিজ্ঞাসা করে আমরা লিস্ট বানিয়ে আপনাদের বলে দেবো আর এই যে আমাদের সমস্যা যে অ্যাঁ যাদের করোনা হয়েছে ওদের কে নিয়ে মানে সমস্যা তো ঠিক বলবো না কিন্তু মানে একটা আতঙ্ক রয়েছে আর কি ভয় আছে তো অ্যাঁ ওদের সাথে যারা যারা অ্যাঁ ওদের কাছাকাছি যারা এসেছিলো অ্যাঁ ওদের কে আমরা বলবো যে আছে করিয়ে নিতে অ্যাঁ অ্যাঁ বা তাহলে আর কি আমরাও একটু নিশ্চিন্ত থাকবো যে ওটা আর বেশি বাড়া বাড়ি হচ্ছে না বেশি অ্যাঁ মানে কি বলবো বেশি হচ্ছে না আর কি যেটা করে হ্যাঁ হ্যাঁ, আপনি ওটাই করবেন নিশ্চয় আপনি আবার করে নেবেন যখন ওরা অ্যাঁ যদি করাতে চাই আর এটা তো করাতে কনো ক্ষতি নেই এটাতো একটা ভালোই অ্যাঁ তো যারা যারা করবে তাদের নাম আর তাদের আপনি আমাকে পাঠিয়ে দিবেন অ্যাঁ আমাদের ইমেইল আইডি তে আর তার সাথে যেটা এর যেটা আছে আপনি জিজ্ঞেস করে নেবেন যাদের দরকার হবে যতো জনের হবে আপনি ঐ নাম আর আচ্ছা আপনি যেটা বলছিলেন যে ঐ মহিলা ঐসব বলছিলেন তো এগুলো কি আপনার লিখে দিতে হবে বয়সের সাথে কিছু আছে না কি এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যদি মহিলা আছে তো ওটা ওখানে লিখে দেবে আর যদি কেউ মানুষ আছে যার আগে থেকে কিছু রোগ আছে যেমন ওটাও একটু করে দেবেন কি তাহলে আপনাদের ঐ ইমেইলে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওটা আমি ওদের সাথে কথা বলে আমি পাঠাচ্ছি ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ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 hello হ্যাঁ বল হ্যাঁ কিসে কি হচ্ছে tv তে মানে তোর channel এ আমি তো কিছু সেরকম news টুউস দেখি না সময় ও পাই না সালমান খান তো এখন big boss এর host না ও তো সব করছে চলছে না এখন big boss এরসব season গুলোর ও host ও সালমানই host একদম প্রথম host কে জানে প্রথম host প্রথম host মনে হয় সালমান খানি ছিল তাহলে কে ছিল জানি না প্রথম টা আচ্ছা মানে সালমাল খান এখন ষোল ষোল season চলছে কিন্তু সালমান খান বারোটা season total করেছে একটা season মাঝখানে করেনি না প্রথমে তিনটে season পর চতুর্থ season করেছিল তারপর পঞ্চম season টা মনে হয় অন্য কেও করেছিল তার পর আবার ওকে ডেকেছিল হেই থেকে করছে ও ওএকটা season মনে হয় মিঠুন চক্রবর্তী নাকি কে করে ছিল নাকি কে যেন হা অমিতাভ বচ্চন করেছিল ভালো খাইনি দর্শক তখন জমাতে পারেনি তার পর সালমান খান কে ডেকেছে হা আরেকজন করেনি সালমান যখন থেকে না ওর absent ফারাখান আছে এবারো তো যখন সালমান ডেঙ্গু হয়েছিল তখন weekly করতে পারেনি তখন করোন জোহার এসেছিলো এবারে ফারাখান আছেনি কারণ এবারে সাজিত খান তো এখান member হয়েছে ঘরে bigboss ঘরে হা একদম হয়েছে হা

কোনটা কি কার কি ভুল হলো না হলো তাদের বোকা জোকা শাসন করা এইসব বলা তাই না বাবা খুব ভালো বলে

হা সে তো big boss ভিতরে তো কিছু হয় নি বাইরে হয়েছে ওই যে ওর একটা me to campus চলছে না ভিতরে কিছু হয়নি কথা বার্তা হচ্ছে হচ্ছে না হা actually big boss এর ঘরে ঢোকান সময় এটাএকটা contract লেখাই থাকে যে বাইরে কোনো আলোচনা হলে ওরা ভিতরে করবে না

ওদের বাইরের জগৎ থেকে পুরো deduct সব দিক থেকে কিছু জানতে পারে না একমাত্র বাড়িতে কেও মারা গেলে তখন সেটা emergency basis big boss জানিয়ে দেয় এবার হতে পারে টিনা দত্তা আছে না টিনা দত্ত actually বাঙালি মেয়ে তো ওর কুকুর মারা গিয়েছিলো সে খবরটা দিলো তার আগে season ten এ ওই মুনি পাঞ্জাবির মা মারা গিয়েছিলো তখন ওকে ডেকে বের করে নিয়ে গিয়েছিলো তার পরে season nine মনে হয় রেহমান কলি মারপিট্ করেছিল big boss এর মধ্যে তখন ওর তো police case হয়ে গিয়েছিল তখন ওকে বের করে নিয়ে গিয়েছিলো গিয়ে ও আবার bell নিয়ে এসছিল

cigarette খাওয়া তো একটা spoken zoon আছে ওদের না না একদম বেরোনো বারণ ওদের ওরা এমন কি যে ওরা ওদের যে cast group member গুলো যাই ভিতরে না ওই যে বিছানা টিচানা পরিষ্কার করতে বা কিছু পরিষ্কার করতে চাদর পাল্টাতে তখন ওদের কে পুরো পর্দা টেনে দেয় দিয়ে এদের কে বার করে দেয় বাইরে দিয়ে পুরো cut down হয়ে যাই

কারো সঙ্গে কারো যোগাযোগ নেই একেবারে মানে group member যখন যাই কোনো কিছুওই যখন বিভিন্ন ধরণের খেলা হয় তো activity তো সে activity গুলোর জন্য set তৈরী হয় তো বাইরে lone এর তখন ওই cutting বন্ধ করে ওদের কে ভিতরে রেখে দেয় লোকদেরকে দিয়ে এরা বাইরে কাজ করে সব কেও কাউকে দেখতেও পায় না গিয়ে রাত ভোরে কাজ করে আর সকালে উঠে দেখে যে তৈরী হয়ে গেছে তখন cotton খুলে দেখে ভিতরে তৈরী হয়ে গেছে এই যে প্রত্যেক weekend এ সালমান খান আসে set তৈরী হয় এদের কখনো একটি জায়গায় সবাই কে বসায় কখনো বাগানে বসায় কখনো কোথাও কখনো তাই করে

হ্যাঁ এরা তো per episode নয় per week যে যত week থাকতে পারবে তার উপরে টাকা বিভিন্ন জনের বিভিন্ন দাম কেও per week আড়াই লাখ পাচ্ছে আবার কেউ per week বারো লাখ পাচ্ছে rate যে যেরকম popular celebrity

ওটা তো কেয়াদি jailer কঙ্গনার তো কঙ্গনা রানাওত ছিল তো ওটা তো ইয়ে তে হয়েছিল OTT platform এ

ওটা bigboss মতনই ছিল ওটাকে আমি দেখিই নিএই সব episode গুলো bigboss মতনই ছিলওই টা interior change jail করেছিল আর কি jail lailar কোয়াদী এরকম আর bigboss ওটা একটা ott platform এর bigboss হয়েছিল গত বছর ওটার ওটা হ্যা তো big boss ott ott big boss ওটা ওটাতে কোরান জোহার ছিল না সালমান খান ঐসব ছোট খাটো জায়গায় যাই না ott big boss গত বছর যারা যারা এসেছিলো main big boss এ তারাই ott তে প্রথমে ছিলো ওই সবিতা শেট্টি সবিতা তার পার সবিতা শেট্টির সঙ্গে আরেক তা ছিল বাপ্পা রাকেশ বাপ্পা

আরেক তা পাঞ্জাবি singer ছিল মেয়েটার নামটা মনে পড়ছে না নিশু নাকি কি ও ছিল এরা সবে ছিল উর্সি জাবেদ ছিল এরা সবে ছিল ott platform এ তার পরে হ্যা voot টাই তো colors এর app হু নাগিন তো colors এ হয় colors আমি তো দেখিই নি সময় কোথায় পাচ্ছি দেখার bigboss টাই দেখে উঠে পারছি না রোজ ঠিকঠাক এমনি দুইদিন ছুটি থাকে দুইদিন নাগিন তো trimming হচ্ছে মনে হয় নাগিন six এ তো তেজশ্রী আছে

ও দুবার জিতে এসেছে শুধু নাগিনে কাজ পেলো বোজো কোনো ভালো কিছু পেলো না নাগিনে হয়েছে

হতে পারে কিন্তু ওটা একটা মানে কি অবাস্তব জগৎ নিয়ে জেটার কোনো বাস্তবিকতা নেই আজকালকার দুনিয়ার সঙ্গে সে নাগিন আছে তার মধ্যে নেওলা আছে তার মধ্যে আ ভেরিয়া আছে তার মধ্যে সব আছে তাই নেউল নেউল টাই তো নেওলা হিন্দি তে ওই নেউলের character টা কে করেছিল জানিসতো আগের বাড়ে

আরে আগের যে নাগিন টাই নেউলের character টা কে করেছিল জানিস পৃথিবী রাজ্ চৌহান যে হয়েছিল হে হে ও কাজ পাচ্ছেনা ও নেউল হয়েছিল আর সব থেকে বড়ো কথা

কে তুই বুঝতে পারবিনা সবাই মানুষের মতো ঘুরছে এদিকে কেও মানুষ নয় মানে কি জগৎ টাই পুরো আলাদা ওদের জগৎ টাই আলাদা আবার এদিকে বিয়ে করছে সব মানুষের সঙ্গে তারা আবার জানে না যে তাদের বৌ বা বর কি

দেখা সোনা তো করছেনা প্রেম করে বিয়ে করছে তো না বলছেন না জানতে পারছেনা তো পরে তো দেখছি বৌ থাকে না ঘরে রাত্রি বেলা কোথায় বেরিয়ে চলে যায় এই দেখছে বর থাকে না বর ঘরেই কোথায় চলে যায় মানে রাত্রে বেলা নিজেদের রূপ change করে সেজন্য যায় জঙ্গলে আর এতো যে জঙ্গল কোথায় আছে সব জাগাই তো জঙ্গল কেটে দিচ্ছে কিন্তু এদের শুধু জঙ্গলে face এরা প্রচুর জঙ্গল দেখায় হ্যা কিন্তু এরা তো জঙ্গলে shooting করছে না এরা তো সেই studio ওর মধ্যে করছে এদের studio তে জঙ্গল থাকে মনে হয় কিন্তু গাছ দেখায় তো গাছের মতোই যাচ্ছে

না ওটা তো computer করে graphic

কেমন আমার খুব দেখতে ইস্সা করে যে shoothing গুলো কেমন করে হয় সব কোনোদিন যদি ভাগ্যে থাকে একদিন shoothing দেখবো সব সময় তো skin দেখি যখন তুই কিছু করছি তখন দেখবো হ্যা

আর নেউরের character টা তুই করছি তালে আমি এটাতে যদি এখন দেখি এটা তে দেখি নাগিন six টা

হা তুই যে যেটা করেছিলি ওটা কার character ও তালে আমি যদি নাগিন six বাংলাটা দেখি তালে ওই ভায়ের গলাটা তোর গলাটা শুনতে পাবো

কত নম্বর episode সেটা বলতে পারবি হ্যা সব episode গুলোতেই আছিস কি ভাইয়ের যত গুলো আছে

হ্যা তিরিশটা হয়ে যাবে তো আমার তো হে এখন তো চোদ্দো বতত্রিশ হ্যা হ্যা চল্লিশ হয়েছে হ্যা ঠিক আছে চলো টা টা Hello ইমন কেমন আছো তুমি?

তুমি চিন্তিত আমিও তো আজকে খুব মন খারাপ আমার আমি খুব frustrated আসলে। আগে তোমার কথা বলো কি হয়েছে তোমার? Same বিষয় আমার টাও আহ তুমি তো জানো আমি graduation complete করলাম। কিন্তু বিষয় হচ্ছে আহ বর্তমানে আহ পড়ালেখা complete করার পর চাকরি খুঁজতে এসে একটা বেহাল দশায় পড়ে গেছি। এটাতে আমারও tension আমারও একই অবস্থা আমি তো তোমার last পরশুদিন একটা job দিয়ে আসলাম interview খুবই ভালো গেছে আমার interview সব কিছুই ঠিক আছে। যা যা প্রশ্ন করছিলো তিন ধাপে পরীক্ষা হইসে, তোমার হচ্ছে হচ্ছে একটা written test নিলো। তারপরে presentation নিলো আমার skill দেখলো আমি কি রকম করে কথা বলতে পারি।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 কিন্তু আজকে mail পাঠালো যে তারা আমাকে নিতে পারতেসে না। আমার এত খারাপ লাগছে আমি এত positive ছিলাম ব্যাপারটা নিয়ে আজকে mail টা দেখে আমার আসলেই খারাপ লাগছে। তাই,

তো কোন company তে দিয়েছিলে? company টা কি জানতে পারি? এই তো একটা ইয়ে ছিল multi national company ছিল আরকি বুঝছো? ওরা হচ্ছে আহ ইয়ে নিচ্ছে HR এর একটা লোক নিচ্ছিল administration এ তো HR department এর মধ্যেই পরসে, HR না। Administration এর নিচ্ছে, তো ওইখান থেকে দেখে আরকি নিলাম। তা আমার তো যেহেতু administration এর কাজ গুলো খুব পছন্দ হয় তুমি তো জানোই। so ওইটার জন্য দেখলাম but হলো না। আমার আসলেই খুব মন খারাপ আমি এখন বুঝতেসি না। কারণ এইটা মোটামুটি মনে করো দশটা এর মধ্যে আমি apply করেছি, দশটার মধ্যে একটা থেকেও call আসতেসে না। আমার যে কি করা উচিৎ তাই? same বিষয়টা কিছুটা কিন্তু আমার ক্ষেত্রেও আহ আমিও একটা চাকরিতে apply করেছিলাম, written এ ভালো exam দিয়েছি। বের হলো, first হয়েছি। কিন্তু বিষয় হচ্ছে, যে, viva র যে date দেবে viva র date টা এখনো দেয়নি।

পাশাপাশি আহ আরো কয়েকটা চাকরির circular ছেড়েছে, সেখানে apply করলাম।

তোমার তো তাও skill ভালো আছে। তুমি তো মানুষের সঙ্গে সাথে কথাবার্তা ঠিকমত বলতে পারো, communication করতে পারো। আমি তো এই communication এ এসেই গন্ডগোলটা লাগায়ে ফেলি সব সময়। আমি খুব, খুবই মন খারাপ আমি খুব frustrated হয়ে যাচ্ছি। আচ্ছা আমি কি তাহলে চাকরি টাকরি বন্ধ করে দিবো চাকরি করার চিন্তা কি বলো তুমি? না না অবশ্যই বন্ধ করে দেওয়া উচিৎ না কারণ এত কষ্ট করে আমরা পড়াশোনা করছি চেষ্টা তো অবশ্যই করতে হবে। কারণ চেষ্টা না করলে যদি আমরা বসে থাকি তাহলে তো একটাও হবে না। কষ্ট করে পড়ালেখার উদ্দেশ্য হলো, আহ হোক না হোক চেষ্টা করতে হবে। এখন না হোক একটু পরে অথবা কয়েকদিন পরে। অবশ্যই হবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি তো চেষ্টা চালায়ে যাচ্ছি। সেই গত বছর থেকে মানে যে শুরু হলো দৌড়াদৌড়ি এখন এটা কি covid এর কারণেও কোন issue হচ্ছে কি না সেটা জানিনা। but এই যো দু একটা বছর ধরে আমি দৌড়াচ্ছি এখন পর্যন্ত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 Exams তো দিলাম এখন পর্যন্ত viva র call আসেনি, সরকারী চাকরি তোবু ঝোই একটু দেরি হয় আমার আসলে। তা অবশ্য ঠিক আছে কিন্তু আমি অন্য একটা চিন্তা করতেসি যে এত চাকরিতে try করার পরও কোন ফলাফল পাচ্ছি না। না পাচ্ছি কোন জায়গা থেকে আমাকে ডাক দিচ্ছে, হ্যাঁ viva র date দিচ্ছে না। তো আমি try করতেসি যে অন্য কিছু করার আমি তোমার সাথে share করতে চাই হ্যাঁ আচ্ছা কি করতে যাচ্ছো? কি plan করতেসো বলোতো, দেখি আমি চাচ্ছি যে বর্তমানে তো online এ মানে অনেক ব্যবসা হচ্ছে কিন্তু online market online এ আহ কোন একটা মাধ্যম তৈরি করতে, যে মাধ্যমের মাধ্যমে আমি ব্যবসা করতে পারি হ্যাঁ বর্তমানে, ফেসবুক এর কথাই বলি, ফেসবুক মানে কম বেশি সব ধরনের product নিয়ে কিন্তু ব্যবসা হচ্ছে।

এই মাধ্যমটাতে যদি আমি ঢুকতে পারি আহ অথবা try করতে চাচ্ছি এবিষয়ে তোমার মানে মতামত চাচ্ছি আমি

আমার কাছে তো কেও যদি একশো টাকার জিনিস বিশ টাকায় চায়, আমি তো না করতে পারি না। আমি যদি বিশ টাকায় সেটা দিয়ে দি, তাহলে তো আমার ব্যবসা সব লাঠে উঠে যাবে। এই কারণে আম্মা আমাকে বলতেসে যে না তুই Online এ ব্যবসা বা যেকোনো ব্যবসা না করে তুই চাকরির পিছনে দৌড়া। কি যে করি বলোতো? ব্যবসা খুব ভালো idea নিজের একটা স্বত্যা থাকবে। এখানে তোমাকে কেও কিছু বলবে না। কি করা উচিৎ না করা উচিৎ তুমি নিজেই সেটা করবা। কিন্তু আসলে তোমার কি মনে হয় আমার দ্বারা কি হবে আমি কি ব্যবসা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই বর্তমানে তো আহ কম বেশি অনেকেই কিন্তু ব্যবসার পিছনে ছুটছে ব্যবসায় সবথেকে বড় মাধ্যম হলো যে একটা আহ online এ, আর নিজের একটা platform তৈরি করা, আমরা যদি এই platform টা আমরা তৈরি করতে পার, তাহলে কিন্তু, আমাদের দ্বারা সম্ভব

তৈরি করতে হলে আহ আমাদেরকে কিন্তু,